তার সাইড থেকে কিছু মানুষ হেঁটে যাচ্ছে। আর একটি বাচ্চা ভ্যানে কিছু জিনিস নিয়ে যাচ্ছে ।

সে পোস্টার এ অনেক কিছু লেখা রয়ে--আর এ মাঝখানে একটি রাস্তা রয়েছে যেখানেএ লোক আসা যাওয়া কর--

এ বাড়ির নিচে ঝাঁপ বন্ধ করা আছে সম্ভবত নিচে কিছু দোকান রয়েছে ।

এটি একটি কোন চিরিয়াখানা হতে পারে।